আর কি বলছিলাম বেশ

হ্যাঁ তুই কোথায় এখন আছিস বলত? ছাদে গেছিস নাকি?

ও নীচে আছে বুঝতে পেরেছি. বুঝতে পারছি. বুঝতে পেরেছি. যা বলতে হবে না. থাক. মাঝখানে আছি. ঠিক আছে. বুঝতে পেরেছি. ও নীচে আছে ঠিক আছে. ব্যাস. আর বেশি বলতে হবে না. ঠিক আছে বুঝে গেছি যাই হোক

আচ্ছা আমি দেখি মাকে বলি আমার মায়ের শরীরটা খারাপ তো মাকে নিয়েই যাবো হ্যাঁ ঠিক আছে মাকে নিয়ে তাহলে আসিস এসে ওদের দেখে যাস, আরে এখন কি করছে জানিস গুডডু সোজাপ উল্টে সুয়ে আছে এতো বদমাইশ. তোকে দেখাতে পারলাম না . যাতে মানে ছবি তুলে পাঠাবো হ্যাঁ. ঘর থেকে না বেরোতে পারে. ওই জন্য

কে? গুড্ডু

মেজেতে পুরো বিয়ে দিয়ে শুয়ে রয়েছে. আর অনেক বড় না, হ্যাঁ অনেক বড় কুকুরটা তুই দেখিস না কি মিষ্টি দেখতে গায়ের রঙটা কালো

এই তো আমাকে এস খালি চুমু দিয়ে যায় আচ্ছা. আর এখন আবার চুমু দিতে শিখেছে আবার. চুমু দেয়. মুখে তো গন্ধ হয় তো ও আচ্ছা ওর গলায় আবার একটা খুব সুন্দর. লাল রঙের দড়ির মতো দেওয়া রয়েছে. লালেতে কালো হচ্ছে দড়ির মতো. বুঝতে পেরেছিস? আর ওর পাটা না কি সুন্দর. মোজার মতো দেখি. চারটে পা. আর এটাও সেই লাল লাল color এর. হ্যাঁ লেজটাও সেই লাল লাল color এর কুকুরটাই লাল লাল color এর আর কালোর মধ্যে জানিস্ মুখের কাছটা সাদা মুখটা

আর এখন তো যে বিড়াল বাচ্চা গুলো রয়েছে একটা তো সেই একটা কাগজ ঘেরার মধ্যে রয়েছে আর একটা গামলির মধ্যে রেখে দিয়েছি গামলির মধ্যে যেখানে আছে ওই তিনটে মোটামুটি তোর বিড়াল বাচ্চা হয়েছে

হ্যাঁ অনেক হয়ে গেছে আমি দেখছি কাকে কাকে দেওয়া যায়, আবার আরেকটা বিড়াল বাচ্চার নাম হচ্ছে পুচু।

আর এখানে খুব ভালো আছে খুব ভালো আছে সবাই ভালো থাকলেই তো ভালো মানুষ তাই না হ্যাঁ সবাই ভালো থাকলেই ভালো না

সেই একই আমাদের এই হল কথা যাই হোক খাওয়া দাওয়া হয়ে গেছে না হবে না হবে না হবে গো মা ডাকবে যাবো ও আমরাও এখনো খাইনি. আমরাও বসে আছি. ওই মেয়ে ওপরে কি করছে আর আমার বর বসে বসে একটুখানি খেলা করছে একটুখানি. যাই হোক. আর কি বলবো. আর এই একটু আগে খেয়েছিলাম. আমরা কিছু মুড়কি টুড়কি

তোমার বৌমা নেই সঙ্গে? না বৌমা নেই ও একটু বেরিয়েছে একটু একটু কোথায় আছে? ঘুরতে যাচ্ছি. বলছে আগে আর যাকে আসবে আবার ঠিক ও আবার ঠিক খাবার time এ চলে আসে যেখানেই যাক ওই পুচুর মতো খাবার time এ চলে আসে খাবার time এ চলে আসে,

হ্যাঁ আমার বাবা আমার মা খাওয়ার time এই আমাকে ডাকবে. এই তোমার সঙ্গে একটা বাবা, ও আবার খাবার গন্ধ পেলেই আমার বৌমা চলে আসবে পুচুর মতো হুম. বলেছে এখন রাখ বলছি তুই কাকিমার সঙ্গে কথা বলছিস যা বল যখন ডাকব ঠিক time এ ঠিক সময়ে বন্ধ করে দিবি হ্যাঁ আচ্ছা আচ্ছা একুশ হলে বন্ধ করে দিচ্ছি যাই হোক আর সেই গুড্ডু এখন সে ওর মধ্যে কি করছে জানিস এরমধ্যে চুলকোচ্ছে, মুখটা চুল করছে. কি বিরক্তি লাগে বাবা. এতো বদমাইশদের. সুন্দর দেখতে হ্যাঁ, হ্যাঁ. গুড্ডুকে বেশ সুন্দর দেখতে. হ্যাঁ, গুড্ডুকে খুব সুন্দর দেখতে. আমি স্নান করতে পারছি না. দাঁড়িয়ে আছে না. আর বাথরুমে বাথরুমের সামনে গিয়ে দাঁড়িয়ে থাকবে মানে আমাকে এতো ভালোবাসা তোকে কি বলব বাড়ির মধ্যে আমাকে যেতে ভালোবাসে ওটা ওভাবে হয়তো তুমি মাছ ছাড়াচ্ছ তাই জন্য হ্যাঁ, হ্যাঁ. ও মাছ ছাড়াচ্ছে ভেবে bathroom এর সামনে গিয়ে দাঁড়িয়ে থাকে কি বলবো আর বলত ও আজকে মনে হচ্ছে তুমি পায়খানায় গেছিলে তখন দাঁড়িয়েছিল না? হ্যাঁ ভেবেছে বোধহয় মাছ ছাড়াচ্ছে ও সেই কথাটাও বলে দিয়েছে তোমার বৌমা বাবা আমার বৌমাটাকে সব বলে দেয় রে আমাদের বাড়ির যা যা হচ্ছে পিকলুকে পিক পিকলুকে একটু দেখে যাস দেখেছিস. কালো পুরো যেন বরফের দেশের একদম পিক্লু হ্যাঁ সাদা রঙের লোম বড় বড় লোম. ওর মাকে তো খুব সুন্দর দেখতে জানিস তো. ওই জন্য খুব সুন্দর খেতে.

হ্যাঁ. হ্যাঁ. খুব সুন্দর দেখতে আমাদের

তোমার বৌমাকে নিয়ে তোমার মেয়েকে নিয়ে একদিন এসো না আচ্ছা আচ্ছা শুধু বৌমা নাকি আমার ছেলেকেও নিয়ে যাব না না তোমরা তিন জনে জানবো তাহলে আমার মেয়েকে নিয়ে আমি যাবো এখন ঠিক আছে

বৌমাকে নিয়ে যাবো আর মেয়েকে নিয়ে যাবো ঠিক আছে হ্যাঁ আমরা তিনজনে গেছি ঘুরতে ঘুরতে একদিন যাবো তোদের বাড়িতে। ঠিক আছে আরে তোকে আমি বারবার কেন বলছি যে আসার জন্য এই মিষ্টির জন্য মিষ্টিকে দেখার জন্য বলছি গুড্ডুকে দেখার জন্য বলছি জানিস,

to fulfill your potential যার লেখক হচ্ছেন carol s dweck যেকোনো উচ্চাকাঙ্খী মানুষের জন্য এই বইটা পড়া প্রয়োজন ভূমিকা একদিন আমার ছাত্রছাত্রীরা আমাকে বসালো আর এই বই লেখার জন্য অনুরোধ জানালো তারা চাইলো অন্য লোকেরা আমাদের কার্যক্রম ব্যবহার করে জীবনকে সুন্দর করে তুলুক এরকম কিছু আমিও করতে চেয়েছিলাম তবে এরপর ব্যাপারটি আমার জন্য প্রধান কাজ হয়ে দাঁড়ালো আমার কাজ হলো psychology এর সেই অংশ নিয়ে যা মানুষের বিশ্বাসের শক্তিকে প্রকাশ করে এই বিশ্বাসগুলো স্বজ্ঞানে বা অজ্ঞানে আমরা হয়তো ধারণ করি তবে আমাদের চাওয়া এবং প্রাপ্তির সফলতায় এগুলোর জোড়ালো প্রভাব রয়েছে এবং তাই নয় মানুষের পরিবর্তিত নূন্যতম বিশ্বাসেরও শক্তিশালী প্রভাব রয়েছে এ বইতে আপনি জানতে পারবেন একটি সহজ বিশ্বাস আপনার জীবনের বৃহত্তর অংশ কিভাবে পরিচালনা করে মূলত এটি আপনার জীবনের প্রতিটি অংশে ছড়িয়ে পড়ে ব্যক্তিত্ব অনুসারে আপনার ভাবনার বেশিরভাগ অংশ আসে এই চিন্তাধারা থেকে উৎপন্ন হয় আপনার সুপ্ত শক্তি বিকাশের পথে সে বাধা

আমার নিজস্ব দর্শনকে আপনাদের সাথে share করতে পেরে আমি আনন্দিত প্রতিটি অধ্যায়ে আমি headline এবং নিজের জীবন এবং অভিজ্ঞতা থেকে প্রাপ্ত গল্পগুলো লিখেছি যাতে চিন্তাধারাকে আপনি কাজে লাগাতে পারেন বেশিরভাগ ক্ষেত্রে নাম এবং ব্যক্তিগত তথ্যগুলোকে বদলে দেয়া হয়েছে প্রতিটি অধ্যায়ের শেষ এবং শেষ অধ্যায় জুড়ে আমি দেখিয়েছি চিন্তাধারাকে কিভাবে বুঝতে পারবেন এর কাজকে কিভাবে বুঝবেন আর প্রয়োজন পড়লে কিভাবে একে বদলাবেন ব্যাকরণের ব্যাপারে সামান্য দৃষ্টি আকর্ষণ করছি আমি ব্যাকরণ জানি এবং ভালোবাসি কিন্তু এই বইতে আমি তা যথাযথ প্রয়োগ করিনি আমি এবং ও কিন্তু দিয়ে বাক্য শুরু করেছি প্রসঙ্গ দিয়ে বাক্য শেষ করেছি আমি একবচন সে এর স্থলে বহুবচন তারা লিখেছি আমি লৌকিত লৌকিকতা বর্জন এবং তাড়াহুড়ার জন্য এমন করেছি আশা করছি পাঠক আমার ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এই আধুনিক সংস্করণের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করছি আমার মনে হয়েছে কিছু অধ্যায়ে আমি প্রাতিষ্ঠানিক চিন্তাধারার নতুন কিছু যোগ করেছি হ্যা পুরো প্রতিষ্ঠানের একটি সামগ্রিক চিন্তাধারা থাকা উচিত সপ্তম অধ্যায়ে বাবা মা শিক্ষক ও coach ভুল চিন্তার প্রসারের জন্য একটা নামে অংশ জোগাড় যোগ করেছি যখন আমি জানলাম যে চিন্তার প্রসারের জন্য মানুষ এমন কিছু সৃজনশীল প্রক্রিয়া বিশ্লেষণ করে এবং প্রয়োগ করে সেগুলো সঠিক নয় অষ্টম অধ্যায়ে বর্তমান চিন্তাধারার পথে যাত্রা নাম একটি অংশ যুক্ত করেছি কারণ অনেকেই সেই যাত্রার নতুন কিছু তথ্য জানতে চেয়েছে আশা করছি এই নতুনত্ব আপনাদের সহায়তা করবে আমি তাদের সকলকে ধন্যবাদ জানাই যারা আমার গবেষণা এবং এই বই লেখার জন্য কাজকে সম্ভব করে তুলেছে আমার ছাত্রছাত্রীরা আমার গবেষণাকে উপভোগ্য করে তুলেছে আশা করি আমি তাদের কাছ থেকে যতটুকু শিখেছি তারাও আমার কাছ থেকে ততটুকু শিখেছে আমি সেই সব প্রতিষ্ঠানকে ধন্যবাদ জানাই যেগুলো আমাদের গবেষণাকে সমর্থন করেছে william t grant foundation national science foundation department of education national institute of mental health

webstaryoung dennyaljenakar tom perry এবং সবচেয়ে বেশি হলেন kelgen sutton এবং jennifer harsh আমার প্রকাশক আমার বইয়ের ব্যাপারে আপনাদের উত্তেজনা এবং পরামর্শ বিরাট ব্যাপার ছিলো আমার agent gilded anderson এবং heavy grant কে ধন্যবাদ জানাই সবসময় আমার কাছাকাছি থাকার জন্য যারা আমাকে সাহায্য সহযোগিতা করেছেন তাদের সকলকে ধন্যবাদ জানাই তবে poly film man richard dweck এবং marijuana fasting কে তাদের মূল্যবান এবং অন্তর্দৃষ্টি সম্পন্ন মতামতের জন্য বিশেষ ধন্যবাদ জানাই পরিশেষে আমার স্বামী david কে ধন্যবাদ জানাই যার ভালোবাসা এবং প্রবল উৎসাহ আমার জীবনে নতুন মাত্রা এনে দিয়েছে এই কাজে তার অবদান ছিল অসামান্য আমার কাজ হলো বিকাশ সংক্রান্ত এবং এটি আমার নিজের বিকাশে সহায়তা করেছে আশা করি আপনাদের ক্ষেত্রেও একই কাজ করবে প্রথম অধ্যায় চিন্তাধারা যখন

আর ছাত্রছাত্রীদেরকে কঠিন সমস্যায় হাবুডুবু খেতে দেখে এ বিষয়ে পড়াশুনা করার সিদ্ধান্ত নিলাম তাই আমি ছাত্রছাত্রীদেরকে একটি room এ নিলাম তাদেরকে স্বতঃস্ফুর্ত করে তুললাম আর কিছু ধাঁধার সমাধান করে দিতে বললাম প্রথম ধাঁধাগুলো সহজ ছিল তবে পরেরগুলো সামান্য কঠিন ছাত্রছাত্রীরা যখন বিরক্ত হচ্ছিলো ঘামছিলো এবং পরিশ্রম করছিলো আমি তাদের কলাকৌশল খেয়াল করলাম এবং তাদের ভাবনা এবং অনুভূতিকে বোঝার চেষ্টা করলাম আমি তাদের মধ্যে বিভিন্ন রকম রকম পার্থক্য আশা করেছিলাম তবে আমি এমন কিছু দেখলাম যেটা কখনো আশা করিনি কঠিন ধাঁধার সাথে লড়তে লড়তে এক ছাত্র chair ছেড়ে উঠে দাঁড়ালো হাত কসলালো ঠোঁট দিয়ে চুক চুক শব্দ করলো এবং চিৎকার করে বললো আমি challenge ভালোবাসি অন্যজন ঘামতে ঘামতে খুশির সুরে জোড় গলায় বললো জানো আমি ভেবেছিলাম এটি বেশ তথ্যবহুল হবে এদের হয়েছে কি আমি খুব অবাক হলাম আমি সবসময় ভাবতাম মানুষ ব্যর্থতার সাথে লড়াই করে বা করে না আমি কাউকে কখনো ব্যর্থতাকে ভালোবাসতে দেখিনি এই বাচ্চাগুলো কি তবে অচেনা বা অন্যরকম কেউ প্রত্যেকেরই পছন্দের কেউ থাকে যে জীবনের জটিল মুহূর্তে পথ দেখায় এ বাচ্চাগুলো ছিল আমার সেই role model নিশ্চই এরা এমন কিছু জানতো যেটা আমি জানতাম না আর আমি সিদ্ধান্ত নিলাম সেই বিষয়টি শিখবো যেকোনো চিন্তাধারা ব্যর্থতাকে আশীর্বাদে পরিণত করে তারা কি জানতো তারা সেই গুন অর্থাৎ প্রতিভাসম্পন্ন দক্ষতা সম্পর্কে জানতো যেটা চর্চা করা যায় আর সেটাই তারা করেছিল আরো smart হওয়ার চেষ্টা করছিলো ব্যর্থতার জন্য নিরুৎসাহিত হচ্ছিলোনা কেবল তা নয় তারা ব্যর্থতার কথা ভাবছিলোনা পযন্ত তারা ভাবছিলো তারা শিখছে অন্যদিকে আমি ভাবছিলাম সে মানুষের গুণগুলো পাথরে খোদাইকৃত আপনি smart বা smart নন এবং ব্যর্থতা মানে আপনি smart নন বিষয়টা এমনই সরল আপনি যদি সফল হয়ে যান আর ব্যর্থতাকে এড়িয়ে যেতে পারেন তবেই আপনাকে smart বলা যেতে পারে লড়াই ভুল ধৈর্য এগুলো যেন এ ছবির কোনো অংশই নয় মানুষের গুণগুলো চর্চা করা যায় কিনা

তারপর সেই প্রশ্নে ফিরে যাই যেমন বিশ্বাসগুলো আপনার জন্য কি অর্থ বহন করে মানুষ কেন বিভিন্ন রকম হয় আদিকাল থেকেই মানুষ পরস্পরের থেকে ভিন্ন ভাবে ভেবেছে কাজ করেছে এবং ফল পেয়েছে নিশ্চিতভাবে বলা যায় যে কেউ না কেউ জানতে চাইবে মানুষ কেনো বিভিন্ন রকম হয় কেউ বেশি smart বা বেশি নৈতিক হয় যেখানে এমন কিছু আছে যা তাকে স্থায়ীভাবে ভিন্ন করে দিতে পারে বিশেষজ্ঞরা দুই পক্ষেই মত দিয়েছেন কেউ বলেছেন জোড়ালো শারীরিক ভিত্তিতে এই তফাৎ সৃষ্টি হয়েছে যেগুলো প্রত্যাখ্যান করার মতো নয় এই পার্থক্য গুলি স্ফীতি বা খুলির আকার আয়তন বাএবং gin এর জন্য হয় অন্যরা মানুষের অতীত অভিজ্ঞতা training বা শেখার প্রক্রিয়ার কারণেই এই জোড়ালো পার্থক্য হয় বলে মত দিয়েছেন এই কথা জেনে আপনারা অবাক হবেন যে IQ test এর আবিষ্কারক alfred binet এ বিষয়ে স্বীকারোক্তি দিয়েছেন IQ test মানে একটা বাচ্চার অপরিবর্তনীয় বুদ্ধিমত্তা নয় কি মূলত না বিংশ শতাব্দীর শুরুতে french এর নাগরিক binet যিনি paris এ কাজ করতেন এই test এর design করেছিলেন

বাচ্চাদের বুদ্ধিমত্তায় ব্যক্তি স্বাতন্ত্রকে অস্বীকার না করে তিনি বলেছিলেন শিক্ষা এবং চর্চার মাধ্যমে বুদ্ধিমত্তায় কিছু মৌলিক পার্থক্য আনা যায় তার modern ideas about children বইয়ে কিছু পংক্তি এখানে তুলে দেয়া হলো যেগুলোতে তিনি তার সেসব বাচ্চার পড়াশুনায় সমস্যাক্রান্ত হয় তাদের সাথে কাজ করার বিষয়গুলো সারসংক্ষেপ করেছেন কিছু আধুনিক দার্শনিক জোর দিয়ে বলেন যে ব্যক্তির বুদ্ধিমত্ত বুদ্ধিমত্তা হলো স্থির একটি পরিমান যেটাকে বৃদ্ধি করা যায় না এই নিষ্ঠূর নৈরাশ্যের বিরুদ্ধে আমরা প্রতিবাদ এবং প্রতিক্রিয়া জানাই চর্চা training এবং সর্বোপরি পদ্ধতিকে কাজে লাগিয়ে আমরা মনোযোগ স্মৃতি বিচার ব্যবস্থা এবং আক্ষরিক অর্থে ত্যাগের চেয়ে অনেক বেশি বুদ্ধিমান হয়ে উঠতে পারি কে সঠিক বর্তমানে বেশিরভাগ বিশেষজ্ঞ বলেন যে এটা বা ওটা করাটাই ঠিক নয় এটি বৈশিষ্ট বা লালন নয় gin বা পরিবেশ নয় নানান মতবাদের ভিত্তিতে এই দুইয়ের মধ্যে নিরন্তর দেয়া নেয়ার সম্পর্ক চলেই যাচ্ছে মূলত প্রখ্যাত neuroscientist gilbert gottlieb বলেছেন আমাদের উন্নয়নে কেবল gin এবং পরিবেশ যে সহায়তা করে তা নয় gin সঠিকভাবে কাজ করার জন্য পরিবেশ থেকেও কিছু জিনিস নেয় একই সাথে বিজ্ঞানীরা জানতে পেরেছেন যে আজীবন মনে রাখা এবং brain এর উন্নয়নের জন্য তারা যা ভেবেছিলো তার চেয়ে অনেক বেশি ক্ষমতা মানুষের আছে অবশ্যই প্রতিটি ব্যক্তির একটি অসাধারণ

কিংবা তার পূর্বসূরি binet বলেছেন শেষ পযন্ত তারাই সবসময় সবচেয়ে smart থাকেনা যারা শুরুতে সবচেয়ে বেশি smart ছিল এইগুলোকে আপনার কেমন মনে হয় দুটি চিন্তাধারা বৈজ্ঞানিক বিষয় নিয়ে বিজ্ঞানীদের অভিমত সেটি এক জিনিস এই মতামতকে আপনি কিভাবে প্রয়োগ করলেন সেটা বুঝতে পারা অন্য একটা জিনিস

যে কাজ করতে চান তা পারবেন কিনা এটি কিভাবে হয় একটি সরল বিশ্বাস কি করে আপনার মানসিকতা এবং জীবন জীবনকে পাল্টে দিতে পারে নিজের গুনগুলোকে পাথরে খোদাইকৃত অর্থাৎ স্থির চিন্তাধারাকে বিশ্বাস করলে বার বার নিজেকে প্রমান করায় একটি তাড়ণা সৃষ্টি হয় আপনার বুদ্ধিমত্তা ব্যক্তিত্ব নৈতিক চরিত্র যদি সুনিশ্চিত হয় ভালোই তো আপনাকে প্রমান করতে হবে যে আপনাকে সবচেয়ে সবকিছু বেশি শক্তিশালী এই মৌলিক বৈশিষ্ঠে ঘাটতি দেখলে বা অনুভব করলে কোনো কাজ হবেনা খুব কম বয়স থেকে আমাদের বেশিরভাগই এরকম চিন্তাধারার training পাই শিশু বয়স থেকেই smart হওয়ার জন্য আমি বেশ মনোযোগী ছিলাম কিন্তু এই স্থির চিন্তাধারা আমার sixth grade এর teacher misses wilson আমার মনে গেথে দেন তিনি বিশ্বাস করতেন যে মানুষের IQ score তাদের পরিচয় জানিয়ে দেয় আমরা IQ অনুযায়ী room এ বসে থাকতাম এবং কেবল সর্বোচ্চ IQ student রা পতাকা বহন করতে বা principle এর কাছে note নিয়ে যেত তার বিচারের মাপকাঠির পাশাপাশি প্রতিদিন যে হৃদযন্ত্রণা হতো তাকে বাদ দিয়ে তিনি class এর প্রত্যেক নিজের মধ্যে একটি লক্ষ্য তৈরী করে দিয়েছিলেন যে smart হতে হবে নির্বোধ নয় সবসময় class এ পরীক্ষা দিয়ে বা বোকা খেয়ে সে পড়াশুনাকে গ্রাহ্য বা উপভোগ করে class এ পেশাগত জীবনে বা সম্পর্কে এই লক্ষ্য প্রমানে চেষ্টা করতে আমি অনেক মানুষকে দেখেছি প্রত্যেক পরিস্থিতি তাদের বুদ্ধিমত্তা ব্যক্তিত্ব চরিত্র নিশ্চয়তায় তৈরী হয় প্রতিটি পরিস্থিতি মূল্যায়ন অনেকটা এরকম আমি সফল হবো না ব্যর্থ আমাকে কি smart দেখাবে না নির্বোধ আমাকে গ্রহণ করবে নাকি বাদ দিবে আমি কি জয়ী হবো নাকি পরাজিত কিন্তু আমাদের সমাজে কি বুদ্ধিমত্তা ব্যক্তিত্ব এবং চরিত্র মূল্যায়ন করেন এগুলো চাওয়া কি স্বাভাবিক নয় হ্যা কিন্তু অন্যরকম একটা চিন্তাধারা আছে যেখানে এই বিষয়গুলো কেবলই সামলে নিয়ে বেঁচে থাকা নয় সারাক্ষন নিজেকে বা অন্যকে বুঝতে দেয়ার চেষ্টা করা নয় যে আপনার হাতে একটি বড় দাও আছে সেখানে গোপনে উদ্বিগ্ন হচ্ছেন যে দাওটি দশের যেকোনো জোড়া হতে পারে এই চিন্তাধারায় আপনি যে কাজে হাত দিবেন সেটার হবে উন্নয়নের প্রথম পদক্ষেপ এই পরিণত চিন্তাধারা সেই বিশ্বাসের ভিত্তিতে তৈরী যে চেষ্টা কৌশল এবং অন্যদের সহায়তার মাধ্যমে আপনার মৌলিক গুনগুলোকে বিকশিত করতে পারেন যদিও প্রত্যেকে তাদের মেধা স্বাভাবিক ক্ষমতা আগ্রহর ক্ষেত্রে স্বতন্ত্র চর্চা এবং অভিজ্ঞতার মাধ্যমে প্রত্যেকে সেসব বদলাতে বা বাড়াতে পারে এ চিন্তাধারার মানুষ কি যেকোনো কিছু করতে পারে প্রকৃত চেষ্টা বা শিক্ষার মাধ্যমে einstein বা beethoven হতে পারে না কিন্তু তারা বিশ্বাস করে যে মানুষের প্রকৃত সম্ভাবনা অজানা এবং এ ভবিষ্যৎ বাণী করাও অসম্ভব যে আগ্রহ চেষ্টা এবং training এর মাধ্যমে কতটুকু কাজ করা যায় আপনি কি জানতেন যে darwin এবং tolstoy কে সাধারণ শিশু হিসেবে গণ্য করা হতো

জীবনের প্রথম কাজে ব্যর্থ হয়েছিলেন সরযূ নদীর তীরে কৌশল রাজ্য কৌশলের রাজধানী। অযোধ্যা পাচিল দিয়ে ঘেরা বিশাল নগরী বড় বড় রাজপথ, পথের দু ধারে সুন্দর সুন্দর বাড়ি। আমরা যে সময়ের কথা বলছি তখন অজেয় পুত্র দশরথ অযোধ্যার রাজা মস্ত বীর দশদিকে ছুটতো তার বিজয়ী রথ, পৃথিবীর রাজারা স্বর্গের দেবতারা সকলেই তাকে ভয় করে সম্মান করে দশরথের তিন রানী কৌশল্যা কইকেয়ীর ও সুমিত্রা দশরথ ধার্মিক রাজা, তার পশাসনে প্রজারা নিরাপদে সুখে-শান্তিতেই বসবাস করে কিন্তু রাজার মনে রাণীদের একটু একটুও সুখ নেই তাদের ধন দৌলত সব আছে কিন্তু কোন পুত্র সন্তান নেই বয়স বাড়ছে দশরথ খুবই চিন্তিত পুত্র নিয়ে কার হাতে দিয়ে যাবেন রাজ্যের ভার কুলোপুরোহিত বৈশিষ্ট্য মুনি ও মন্ত্রীদের সঙ্গে পরামর্শ করে ঠিক করলেন পুত্র কামনা করে অশ্বমেধ তার পুত্রেষ্টি যজ্ঞ করাবেন অশ্বমেধ খুব বড় যজ্ঞ খুব বড় রাজা ছাড়া এই যজ্ঞ কর করতে পারে না ঠিক হলো রিশ্ব সিংহ মুনিকে দিয়ে যজ্ঞ করানো হবে, অনেক আদর যত্ন করে সাধ্য সাধনা করে রিশ্ব সিংহ মুনিকে অযোধ্যায় নিয়ে আসা হলো যজ্ঞর আয়োজন শুরু হল এক বছর আগেই ছেড়ে দেওয়া হলো যজ্ঞের ঘোড়া, এই ঘোড়া যে আটকাবে তার সঙ্গে লড়াই হবে অযোধ্যা সৈন্যদের দশরথের নাম শুনে কোন রাজাই ঘোড়া আটকাতে সাহস করল না দশরথের জয়ধ্বনি দিতে দিতে সৈন্যরা যজ্ঞের ঘোড়া নিয়ে ফিরে এলো অযোধ্যায়। সরযূ নদীর তীরে উম খুব ঘটা করে অশ্বমেধ যজ্ঞ শেষ হলো, তারপর শুরু হল পুত্রেষ্টি যজ্ঞ যজ্ঞের অগ্নি থেকে বেরিয়ে এলেন এক দেবতা, তিনি রুপোর থালা দিয়ে ঢাকা এক সোনার পাত্র দশরথের হাতে দিয়ে বললেন এতে পবিত্র পায়েস রয়েছে রাণীদের খেতে দিন পুত্র লাভ হবে, তারপর তিনি কোথায় মিলিয়ে গেলেন রাজা দশরথ দেবতার পায়েশ এনে রাণীদের খেতে দিলেন প্রথম ভাগ পেলেন বড় রানী কৌশল্যা মেজরানি কইকেয়ী পেলেন দ্বিতীয় আর ছোট রানিং সুমিত্রা পেলেন পায় এসে ছোট দুটি ভাগ যথাসময়ে তিন রানীর চার পুত্র জন্মালো কৌশল্যার কোল আলো করে সবার আগে জন্মালেন রামচন্দ্র তারপর রানী কইকেয়ীর কোলে ভরত আর ছোট রানী সুমিত্রার কোলজুড়ে দুই ছেলে লক্ষণ ও শত্রুগ্ন রাজারানীর পাত্র মিত্র ও প্রজাদের মনে আনন্দ অযোধ্যায় খুশির বন্যা বয়ে গেল ভাই দের মধ্যে খুব ভাব বড় ভাই রামচন্দ্রের পাশে ছায়ার মত ঘোড়েন লক্ষণ আর দাদা ভরতের পাশে থাকেন শত্রুগ্ন, রাজপুত্ররা দেখতে সুন্দর তাদের আলাপ ব্যবহার খুব ভালো সকলেই তাদের ভালোবাসে আদর করে অস্ত্রবিদ্যা শিখে অল্পদিনে তারা মস্ত বীর হয়ে উঠলেন তার চার পুত্রের রূপ গুণ আর বীরত্বের কথা দেশ-বিদেশে ছড়িয়ে পড়ল ছেলেরা বড় হচ্ছে রাজ দশরথ তাদের বিয়ে দিতে চান মন্ত্রীদের সঙ্গে এই নিয়ে যুক্তি পরামর্শ করছেন এমন সময় রাজ দরবারে বিশ্বামিত্র মুনি এসে হাজির বিশ্বামিত্র মুনি খুব তেজস্বী সকলেই তাকে ভয় করে ভক্তি করে, দশরথ সিংহাসন থেকে নেমে এসে হাতজোড় করে বললেন মুনিবর তার রাজ্যে পায়ের ধুলো দেওয়ায় তিনি খুব খুশি হয়েছেন, কি কারণে তিনি এসেছেন জানতে পারলে খুশি মনে তা পূরণ করবেন বিশ্বামিত্র দশরথ কে আশীর্বাদ করে বললেন মারিচ ও সুবাহু নামে দুই রাক্ষস তপবনে উৎপাত করছে যজ্ঞ নষ্ট করে দিচ্ছে তাদের বধ করার জন্য রামকে নিয়ে যেতে এসেছেন, দশদিন পর অযোধ্যায় পৌঁছে দিয়ে যাবেন বিশ্বামিত্রের কথা শুনে দশরথের বুক কেঁপে উঠল

তিনি কিছুতেই রাজি হলেন না, বিশ্বামিত্র রেগে গিয়ে অভিশাপ দিতে উদ্যত হলেন কুলোপুরোহিত বৈশিষ্ট্য ছিলেন রাজ দরবারে তিনি অনেক বুঝিয়ে দশরথ কে রাজি করালেন রাম লক্ষণ দুই ভাই বিশ্বমিত্রের সঙ্গে যাত্রা করলেন, এদিকে ছেলেদের কথা ভেবে দশরথের মন খারাপ হয়ে গেল

চললেন হঠাৎ তারকা রাক্ষসী পাথর ছুঁড়তে ছুঁড়তে রাম লক্ষণের দিকে ধেয়ে এল, দুই ভাই একটুও ভয় পেলেন না চোখাচোখা বান মেরে রাক্ষসীর

তারা যজ্ঞ শুরু করে দিলেন দুই ভাই তীর ধনুক হাতে পাহারা দিলেন, রাক্ষসীরা ছদিন আশ্রমের ধারে কাছে এগোলো না ছদিনের দিন মারিচ আর সুবাহু তাদের সাংগপাঙ্গো নিয়ে যোগ্য ভণ্ডুল করতে তেরে এলো রাম লক্ষণ ঝাকে ঝাকে বান ছুড়লেন রাক্ষসদের যজ্ঞের ধারে কাছে ঘেষতেই দিলেন না, বেগতিক দেখে তারা প্রাণ নিয়ে ছুটে পালালো, তপবনে রাক্ষসদের অত্যাচার বন্ধ হয়ে গেল, মুনি ঋষিরা দু ভাই আসিস দু ভাইকে আশীর্বাদ করলেন, আদর করে ফলমূল মধু খেতে দিলেন বিশ্বামিত্র এবার দুই ভাইকে নিয়ে জনক রাজার রাজ্যে মিথিলার দিকে চললেন, জনক রাজার ঘরে রয়েছে প্রকান্ড হর ধনু, সে বড় আশ্চর্য ধনুক কেউ তাতে গুণ পড়াতে পারে না, বিশ্বামিত্র রাম কে বললেন চলো হর ধনুতে গুণ পরিয়ে দেখাও তুমি কত বড় বীর রাজা জনক পন করেছিলেন হরধনুতে যে গুণ পড়াতে পারবে তার সঙ্গে তিনি তার কন্যা সীতার বিয়ে দেবেন, মিথিলায় পৌঁছে বিশ্বমিত্র জনকের কাছে রাম লক্ষণ এর পরিচয় দিয়ে বললেন এরা রাজা দশরথের ছেলে তারকা বধ করে মারিচ ও সুবাহু রাক্ষসদের তাড়িয়ে দিয়ে আপনার রাজ্যে এসেছে, হরধনুতে গুণ পরাতে রাম লক্ষণ এর পরিচয় পেয়ে জনক খুব খুশি, তার আদেশে বহু লোক প্রকাণ্ড একটা গাড়িতে টেনে নিয়ে এলো হরধনু রাম খুব সহজেই বাহাতে হরধনু তুলে ধরে গুন পড়াতে গেলেন অমনি সেটা ভেঙে দুখান হয়ে গেল রাজ কুল সকলে তো অবাক আনন্দে তারা রামের জয়ধ্বনি করে উঠলো, সুখবর গেল অযোধ্যায় রাজা দশরথ পাত্র মিত্র লোক লস্কর নিয়ে চলে এলেন মিথিলায় সঙ্গে ভরত শত্রুগ্ন কে আনতেও ভুললেন না শুভদিনে রামের সঙ্গে সীতার বিয়ে হল জনকের আর এক মেয়ে ছিল উর্মিলা তার সঙ্গে বিয়ে হল লক্ষণের সীতার দুই খুরতুতো বোন মান্ডবী আর সুতোকির বিয়ে হল ভরত আর শত্রুঘ্নর সঙ্গে ছেলেদের ভালো বিয়ে হওয়ায় দশরথ খুব খুশি চার ছেলে আর বৌদের নিয়ে আনন্দ করতে করতে ফিরে চললেন অযোধ্যায় পথে ঘটল বিপদ পরশুরাম নামে ভয়ানক এক মুনি পথ আগলে দাঁড়ালেন, যেমন রাগী তেমনি গায়ে জোর, তিনি ক্ষত্রিয়দের দুই চোখে দেখতে পারেন না হুংকার দিয়ে রামকে বললেন কেমন বীর আমার কাছে প্রমাণ দাও না হলে কার নিস্তার নেই রাম বীরত্বের প্রমাণ দিলেন পরশুরামের দর্প চূর্ণ হল, দশরথ নিশ্চিন্ত মনে ফিরে এলেন অযোধ্যায় রাজা দশরথ বৃদ্ধ হয়েছেন রাজ্য চালনা ঝামেলা আর পোহাতে চান না, রাজ দরবারে ঘোষণা করে দিলেন রামের হাতে রাজ্যভার দিয়ে তিনি বিশ্রাম নেবেন, খবর শুনে পাত্র মিত্র সৈন্য সামন্তরা প্রজারা সকলেই খুব খুশি, রাজ পুরোহিত পাজি পুথি দেখে রামের সিংহাসনে বসার দিন স্থির করলেন, অভিষেক উৎসব উপলক্ষে অযোধ্যা নগরী আলো ও মালা দিয়ে সাজানো হলো

স্বভাবেই কইকেয়ীর কাছে ছুটে গিয়ে সে বলল, রাম রাজা হচ্ছে কৌশল্যা হবে রানী মা এখন থেকে তোমাকে আর ভরতকে ঝি চাকরের মত থাকতে হবে এখনই ব্যবস্থা কর না হলে দুর্দশার আর শেষ থাকবে না, কইকেয়ীই দশরথের আদরের মেজরানী